গ্রহনের জন্য একটি মহান অনুপ্রেরণার উৎস হয়ে উঠে এই দিনগুলোতে আপ নব জবান ভারত সভা গঠন করেছে ততক্ষণ এ ভাগত সিং পুলিশের নজরে এসেছে পুলিশ তাদের কোন না কোন মামলায় জড়ানোর প্রস্তুতি নিচ্ছিলো । ভগত সিংহের এবং তার সহযোগীদের দ্বারা পরিচালিত সংগঠন ব্যাখ্যা করো? উন্নিশো চোতিরিশ সালে দোসরা September সারা দেশের বিপ্লবীদের একত্রিত করা হয়ে এবং তাদের সংগঠনের নাম পরিবর্তন করা হয়ে । এই সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে Hindustan Socialist Republican Army, এই দলের কার্যালয় আগ্রান আনা হয় । দলটি দেশের স্বাধীনতার জন্য কাজ শুরু করে যুবকের রক্ত কেন ঝরে পড়লো? লাহোরে লাল লাজপত রায়ের নেতৃতে একটি বিশাল জলসা হতে চলেছে, আপনি আগ্রহ থেকে লাহোরে এসেছেন । Simon Comission এর বিরোধিতা করতে গিয়ে লাল লাজপত রায় কে লাঠি দিয়ে মারধর করা হয়, লাল জি অনেক আঘাত পেয়েছেন । এই এসব আঘাত তিনি সইতে পারেন নি লালাজির মৃত্যুতে দেশের গর্ভবতী নারীদের রক্ত ঝরছে। তিনি সালাদিন মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন

উন্নিশো আঠাশ সালে সতেরোই ডিসেম্বর বিকেল চারটায় ভাগত সিং, রাজগুরু, সুখদেব, এবং চন্দ্রশেখর আজাদ Saunders কে ফাঁসি দিয়ে লালার মৃত্যুর পরিশোধ লেন । পুলিশ কে ধোকা দেবার পর কোটিই হীরার মধে দিয়ে ও লাহোর থেকে বেরিয়ে এসেছিল চার পিশা পিশাচ । কে বিধানসভায় বোমা নিক্ষেপ করে ছিল? সমাবেশ হল উড়িয়ে দেবার সিদ্ধান্ত নায়ে, এবং ভাগত সিং এবং বটুকেশ্বর দত্ত কে এই কাজের জন্য নির্বাচিত করা হয়ে । বটুকেশ্বর দত্ত ছদ্মবেশে assembly হলে প্রবেশ করলেন নিরাপত্তা বিল উপস্থাপনের সময় gallery তে একটি বোমা নিক্ষেপ করা হয়েছিল বিস্ফোরণের সাথে সাথে। বিধানসভা হলে পদদলিত হয় কিছুক্ষণ শান্তির পর লোকে দুজনকে দেখল, যুবকরা slogan এ লাল লিফলেট বিলি করছে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করেছে ভাগত সিংয়ের শাহাদাত সম্পর্কে বলুন? উন্নিশো একত্রিশ সালে তেইশ মার্চে সন্ধায় এই তিন বীর কে ফাঁসি দেবা হয়েছিল । ফসির আগে! এই তিন বীরের ওজন হয়েছিল, যা আগে চেও ভারী ছিল, ফসির আগে তিন বীর একে উপর কে জড়িয়ে ধরে ভারত মাতার জয় জয় কর slogan দিতে । গিয়ে শহীদ হন thank you

চেন্নাই এক্সপ্রেসের ঘটনাটাও খুব সুন্দর। ওখানে একটা এক্সপ্রেস ট্রেনের মধ্যে দিয়ে কিভাবে একটা লা ভালোবাসা তৈরি হয় সেই ঘটনাটা তৈরি হয়েছে। সেখানে চেন্নাইয়ে গিয়ে সেখানে শাহরুখ খান কিভাবে তাঁর বাবা-মাকে মানায় বা সেখানে সব ঘটনাটা খুব সুন্দর লেগেছিল। হ্যাঁ, কিন্তু মাঝখানে বলিউড এর বেশিরভাগ সিনেমাই সব হয়েছে।

KGF সিনেমা টাও খুব হিট হয়েছে। আমারতো সব থেকে ভালো লেগেছে KGF সিনেমাটা। KGF সিনেমাটার ঘটনাটা খুব সুন্দর লেগেছে। তারপরে পুস্পা সিনেমাটাও খুব সুন্দর হয়েছে। এদিকে পুস্পা সিনেমাটা একটা চোর type এর দেখায় ঘটনার ছবি। ওটা একটা আহ দুর্নীতির scene দেখিয়েছে, কিন্তু বইটা হিট হয়েছে। হ্যাঁ পুস্পা সিনেমাটায় যে ঘটনাটা রয়েছে সেটা হলো চন্দন কাঠের চন্দন কাঠের ঘটনা নিয়ে। চন্দন গাছ চুরি হওয়া, পুলিশের হাত থেকে চোরেরা কি করে ফাঁকি দিয়ে চন্দন কাঠ চুরি করা যায় তার একটা ঘটনা নিয়ে তৈরি করা বা একটা গরিব ছেলে সে কি করে একজন বড়ো চন্দন কাঠের মাফিয়া হয়ে ওঠে তার ঘটনাটা তৈরি করেছিল আল্লু অর্জুন। হ্যাঁ? scene টা খুব সুন্দর। ওতে নায়িকা ছিল রাস্মিকা মান্ধানা আর বাহুবলি সিনেমাটার second part টা যেটা বের করেছিল সেটাও ভীষণ হিট হয়েছিল। প্রভাসের হ্যাঁ? বইটা খুব সুন্দর লেগেছে আর KGF এর second part টায়ও খুব সুন্দর করেছে। KGF এর first part টা আমাকে আমার বেশি সুন্দর লেগেছে। KGF এর first part টা যখন দেখেছিলাম ঘটনাটা খুব সুন্দর লেগেছিল। KGF এর second part টাতেও ঘটনাটা ভালো।

তারপরে দেখলাম হৃত্বিক এর কোনো বই নতুন বেরোচ্ছে না। হৃত্বিক মনে হয় এখন সিনেমা করাটা হয়তো off করেছে কেনো তা জানি না। আর মাঝখানে অনেকে সিনেমা বের করেছে, অজয় দেবগান সিনেমা বের করেছে বা আরও অনেক নায়ক সিনেমা বের করেছে। সব সিনেমাগুলো হিট হয়নি। তার মধ্যে একটা বলিউড বয়কট type এর ঘটনা ঘটে গিয়েছিল। সেই কারণেই বলিউডটাকে অনেকে বয়কট করেছে, সেই কারণেই সিনেমাগুলো ঠিক ঠাক হিট হয়নি। তা কি আর করা যাবে? কিন্তু এখন যা দেখা যাচ্ছে তাতে সাউথ ইন্ডিয়ান সিনেমার ঘটনাগুলাই বেশি ভালো হচ্ছে। সাউথ ইন্ডিয়ার যে সিনেমাগুলো বের করছে প্রচুর টাকা budget এর সিনেমা। মানুষও জিনিসটাকে মেনে নিয়েছে, দর্শকও ভীষণভাবে দেখছে সিনেমাগুলো। সেই কারণে সাউথ ইন্ডিয়ান সিনেমাটা ভালো হয়েছে, হচ্ছে এখন যেমন আর আর সিনেমা আর আর আর সিনেমাটা বইটা ওই ইংরেজদের নিয়ে সিনেমা। ইংরেজদের মধ্যে থেকে কি করে একটা বাচ্ ইংরেজরা কি করে একটা বাচ্চাকে ধরে নিয়ে যাবে আর সেই বাচ্চাটাকে কি করে বাঁচিয়ে আনবে তার ঘটনাটা নিয়ে সিনেমাটা। ভালো fact টা খুব সুন্দর fact আর কেজিএফ যে fact টা করেছে এটাও বিরাট বড়ো একটা গুন্ডা type এর fact একটা। যদিও নায়ক যে যে সে দেখিয়েছে সে তার মাকে ভালোবেসে যে তার মা তাকে বলেছিল যখন মারা যাবি যেন দুনিয়ার সব থেকে বড়ো আদমি হয়ে বা মানুষ হয়ে তুই মরতে পারিস সেটা দেখিস, গরিব হয়ে কখনো মরবি না। সেই কারণে তার মায়ের কথা রাখার জন্য সে চেষ্টা করেছে বড়লোক হওয়ার। আর সে প্রচুর কিছু করেওছে, তার জন্য বিরাট বড়ো মাফিয়াও হয়ে গিয়েছে। ঘটনাটা খুব সুন্দর ঘটনা। কিন্তু এখন বলিউড এর সিনেমা বেশিরভাগ মানুষ খুব একটা দেখতে চাচ্ছে না। মানুষ এখন সাউথ ইন্ডিয়ান সিনেমার দিকেই চোখ দিয়েছে। কারণ সাউথ ইন্ডিয়ান সিনেমায় লবিবাজিটা কম আছে। বলিউডে যতটা লবিবাজি হয় সাউথ ইন্ডিয়ায় ততটা লবিবাজি হয় না। বলিউড বলিউড সিনেমায় সবাই বাবা কাকা দাদা অনেক রকম বংশ পরম্পরায় সবাই সিনেমায় করতে থাকে। কোনো নতুন ছেলে উঠতে গেলে তার প্রচুর problem হয়, উঠতে পারে না। কিন্তু সাউথ ইন্ডিয়ায় ক্যারিয়ার টাকে দাম দেয়। যে যে ছেলের ক্যারিয়ার যেরকম তার সেরকম হিসাবে তার তৈরি তৈরি করতে বলি। সেই কারণে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোই বেশি প্রভাব বিস্তার করছে এখন। তারপরে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো।

দেখা যাচ্ছে কোনো ভারী একটা ঘটনা হচ্ছে কিন্তু গলার আওয়াজ দেখা যাচ্ছে একটা সরু টাইপএর ঠিক মানায় না ডাবিংটা ঠিক ঠাক হয় না কিন্তু ঘটনাগুলো ফ্যাক্টগুলো ভাগে আছে। আর বলিউডের কি যেহেতু এটা আর ডাবিং করা লাগে না। এটা আমরা যেহেতু হিন্দিটাই দেখি সেই কারণে এটা ডাবিং হচ্ছে না বলে এই ঘটনাটা দেখতে ভালো লাগে, কথাবার্তাগুলো ভালো লাগে, action গুলো ভালো লাগে। আর সাউথ ইন্ডিয়ানগুলোই ওই ওই sound টারই একটু problem হয় sound টাই একটু ঠিক sound টার সাথে match খওয়ানো যায় না তারপর এখানে এখন দেখছি। টলিউডের সিনেমাগুলো বেশিরভাগ মার খেয়ে যাচ্ছে, আগে যেরকম টলিউডের সিনেমা বাঙ্গালিরা দেখতো খুব। এখন সিনেমা হলে বাঙ্গালিদের টলিউডের সিনেমা দেখা এটা কমে গিয়েছে।

বই করতো তখন সিনেমাগুলো ভালো চলতো। কিন্তু এখন আর প্রসেনজিতও করে না সিনেমাও সেরকমভাবে হয় না। আর এখনকার বাংলা বইয়ের বাজেটও কম হয়। সেখানে টলিউড বাজেট কম থাকার জন্য fact গুলোও সেরকমভাবে তৈরি করতে পারে না। আর বেশিরভাগই টালিউডের বইগুলো ওই সাউথ এর বই নিয়ে বা বলিউডের বই নিয়ে।

টালিউডের বইগুলো ঠিক ঠাক চলতে চায় না আর টলিউডের বইয়ে একটু ন্যাকামিটা বেশি হয়। মানুষ অতো ন্যাকামিটা পছন্দ করে না। তারপরে এখন সবাই একটুখানি চায় একটা রিয়েল থাকবে টলিউডের বইগুলোতে ওই ন্যাকামোটা বেশি হয়। তার উপর

art film ভালো চলে তারপরে serial গুলো এখন ভালো চলছে বাংলায় ঘরের বউরা বাড়িতে বসে এখন serial দেখতে পাচ্ছে। শুধু টলিউড এখন বেঁচে আছে serial এর জোরে serial টা প্রচুর চলে আর টলিউডেও প্রচুর লবিবাজি হয় হয়তো সাউথেও হয়। সাউথের সিনেমগুলোও লবিবাজি হয় হয়তো কিন্তু যা দেখেছি আমি একটা বাংলা সিনেমা দেখলাম এই কিছু দিন আগে কিডন্যাপ সিনেমা বইটার fact টাও ভালো করছিল। করতে করতে এমনভাবে শেষে করে ফেলে যে সিনেমাটার মাধুর্যটাই হারিয়ে ফেলে। এই সিনেমাটা আর ঠিক লাগে না শেষে গিয়ে মনে গেঁথে ওঠে না। তারপরে সব থেকে ভালো লেগেছিল হৃত্বিকের ক্রিস সিনেমাটা। ক্রিস সিনেমাটা অনেক ছোটোবেলায় দেখেছিলাম ক্রিস, কোই মিল গায়া সিনেমাগুলোর fact গুলো খুব সুন্দর ছিল। কোই মিল গায়াতে হৃত্বিকের পাগল অভিনয়টা খুব সুন্দর লেগেছিল। কি করে সে পাগল অভিনয় থেকে কি করে সে আস্তে আস্তে জিনিয়াস হয়ে উঠল সেই ঘটনাটা খুব সুন্দর লেগেছিল, তারপরে ক্রিসে সেই হৃত্বিকের কি করে সাধারণ মানুষের help করতে হয় বা সাহায্য করতে হয় তার একটা ঘটনা। তাছাড়া শরীরের অলৌকিক power কি করে মানুষের help এ কাজে লাগাতে হয়। সেটাও দেখিয়েছে। ঘটনাটা ভালো লেগেছে। তারপরে টলিউডের টলিউডের সিনেমায় এরকম কিছু দেখাতে পারে না। টলিউডের সিনেমায় সব কিছুই দেখায়, ভালোবাসা ভালোবাসা আর কিছুই থাকে না। সংসার আর ভালোবাসা others কিছু subject নিয়ে এসে দেখালো মানুষ যাকে চাবে সেটা তেমন কিছু দেখাতে পারে না। যা দেখি তাতে মনে হয়

এরপরে বলিউডের

এখন যদিও শারুখ খান, সালমান খান, তারপরে আমির খান, অজয় দেবগান, জন আব্রাহাম অনেক বড়ো বড়ো artist রা আছে। হয়তো তারা হয়তো পরবর্তীতে আরও ভালো ভালো বই করবে। দেখা যাক কি হয় কিন্তু যা দেখা যায়। তাতে দেখা যাচ্ছে এখন মানুষের সিনেমা হলে যাওয়ার আগ্রহটা অনেক কমে যাচ্ছে। মানুষ mainly সিনেমাগুলোকে অতটা চাচ্ছে না, সিনেমা হলে গিয়ে তিন ঘণ্টা বা আড়াই ঘণ্টা বা দু ঘণ্টা time west করে সিনেমা দেখবে। অতটা time মানুষ অপচয় করতে চাইছে না। সেই কারণে সিনেমাগুলো একটু কম চলছে কম মানে মার খেয়ে যাচ্ছে বেশি। যদিও অনেক টাকা বাজেটের সিনেমা করে এখন হিট করার জন্য কিন্তু পেরে হয়ে উঠছে না। দেখা যাক পরবর্তীতে সিনেমা হয়তো আরও ভালো ভালো সিনেমা বেরোবে হয়তো অনেক হিট হিট সিনেমা বেরোবে। ভালো সিনেমা হিট হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যা হিসাব maintain করলে যা কিছু দেখা যাচ্ছে বলিউডের সিনেমার থেকে সাউথ এর সিনেমা অনেক বেশি এগিয়ে রয়েছে। বলিউডের সিনেমা সেরকম একটা এগোতে পারেনি। পারছে না দেখা যাক যদিও পাঠান সিনেমাটা শাহরুখ খান অনেক দিন পরে প্রচুর হিট করেছে, প্রচুর Business করতে পেরেছে পাঠান সিনেমাটা আর দেখা হযনি। হয়তো ঘটনাটা খুব সুন্দর করেছে, দেখা যাক action সিনেমা। কিন্তু দেখা যাক যদিও বইয়েতে সালমান খান, শাহরুখ খান, জন আব্রাহাম অনেকেই রয়েছে দেখলাম। হয়তো সিনেমাটা ভালো হবে, জানি না কিরকম হয়েছে।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

ও শুভ ভালো আছো? হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো

তারপর বলো কেমন কি চলছে দিনকাল এই চলছে ঠিক ঠাকই তোমার খবর বলো হ্যাঁ আমার খবর ভালো এবছর ঘুরতে টুরতে গিয়েছিলে? যেতে তো ভালই হতো ভাবছিলাম যাওয়ার কথা দেখি কি হয় মনে আছে তোমার আগের বছর ঘুরতে যাওয়ার কথা হ্যাঁ মনে থাকবে না আবার সে যা হয়েছিল যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত করে তবে যদি weather টা ভালো থাকতো ঘোরাটা আরো ভালো হতো

হ্যাঁ bus টার জন্য ঘোরাটা সত্যিই মনোগত হয়নি bus টা ভালো হলে আরেকটু ভালো হতো

হম তবে বাইরে ঘুরতে গেলে এমনি মনটাও ভালো লাগে আর বিশেষ করে কোন সুমুদ্রর ধারে তারে হলে তো আরো বেশি ভালো লাগে দীঘা পুরী এবারে দিঘা গেলেও হয়

হ্যাঁ পুরীর ঢেউ টাও খুব সুন্দর ওই জন্যই তারপরে এবছর plan আছে ঘুরতে যাওয়ার? plan তো আছে কিন্তু পুরীতে মতোনা ওই আনন্দটা আর কি হবে পুরীতে সবাই মিলে একসাথে যাওয়া হয়েছিল ভালোই আনন্দ হয়েছিল বৃষ্টি বৃষ্টি weather ও ছিল চারদিনে তো ঢেউ টাও বেশি হচ্ছিল বেশ ভালো লাগছিল সব মিলিয়ে দেখতেও ভালো লাগছিল তো মনটাও ভালো কেটেছিল তাই না হ্যাঁ খুব মনে হতো প্রথম যেদিনকে ওই দিয়ে সবাই নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলো কিন্তু বৃষ্টির জন্য আমরা একটুও ঘুরতে পারিনি ওটা কেমন খারাপ লেগেছিলো বলোতো হ্যাঁ প্রথমেই তো दिल टूट गया তারপর ওখান থেকে একেবারে পুরি মানে অনুভুতিটা একটা আলাদা ঐযে সমুদ্রের ধার দিয়ে গাড়ি যাওয়া প্রথম বার ওই পুরীর সমুদ্রটাকে দেখা আর তোমার মানে খুব একটা ভালো ছিল বেশ ভালো লেগেছে

ভালো তো হয় বা ঘুরতে যেতে কার না ভালো লাগে যাওয়া হবে হম তাও যদি সেটা হয় অনেক দূরে দূরে কোথাও ঘুরতে যাওয়া আচ্ছা তরি ঘড়ি জায়গাটা ঘুরতে গেলে ঘুরতে গেলে মানে বেশ ভালোও লাগবে বছরে দুবার তিনবার গেলেও মন্দ হয়না কারণ ওখানের পরিবেশটা খুব সুন্দর আর বেশ খাওয়া দাওয়া ভালো হয় যেমন পুরীর সৈকত এর ধারে যে মাছের দোকান গুলো থাকে সামুদ্রিক মাছের খেতে খুব ভালো লাগে আর ওই cent টাতো এখনো অনেকটা মাঝে মাঝে পাওয়া যায় এখানে তো আর ওগুলো পাওয়া যায় না ওখানে গেলে তবু এই জিনিসগুলো খুব দেখাও যায় পাওয়াও যায় আর এই সন্ধ্যেবেলা বালির ধার ধরে হেঁটে হেঁটে যাওয়া সমুদ্রের পাড়ে ওর আনন্দটা অন্যরকম ওই জন্য তো ঘুরতে যেতে বেশি ভালো লাগে এখানে তো আর সেই ভাবে ঘুরে কি ওই আনন্দটা পাওয়া যায় হ্যাঁ পুরীর মাছ ভাজার ওই যে গন্ধটা উফ অসাধারণ এখানে মাঝে মাঝে ওই গন্ধটা খোঁজার চেষ্টা করি কিন্তু হয় না ওটা কি পাওয়া যাবে যেটা যেখানে সেটা সেখানেই তো খুঁজতে হবে না তার জন্য তো আবার সেই পুরীতেই যেতে হবে এখানে আর কোথা থেকে পাবো যাহোক এবার পুরীতে না হলে হলে অন্য কোন জায়গায় সমুদ্রের ধারে ঘুরতে যাওয়া যেতে পারে যেমন আমাদের কাছাকাছি দিঘাটাও হয় দিঘাটাকে গেলেও হয় দিঘার ঢেউটা ও খুব সুন্দর হয় দীঘাতে একদিন বা দুদিন এর জন্য ভালো লাগে তবে পুরীতে মনে হয় সপ্তাহ বা সপ্তাহ থাকলেও যেন মন বসে না হ্যাঁ যেমন পুরীর মন্দিরের ধ্বজা নামানো দেখতে যাওয়া ওইযে একদম মন্দির চূড়া থেকে যে পতাকাটা নামিয়ে নিয়ে আছে ওটা দেখার জন্য কম ভিড় হয় বলো তোমার মনে আছে ওই ধ্বজা নামানো দেখতে গিয়ে কি বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজে গেছি তও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখেছি হম ওটা তো আনন্দটা খুব বেশি না ওই জন্য গাছের নিচে দাঁড়িয়ে আর দেখছি এদিকে ভিজে যাচ্ছি যাচ্ছে কিন্তু পুরোটা দেখে তারপরে এসে আমরা আসলে যে time টা গেছিলাম নিম্নচাপ না হলে না বৃষ্টিটাও অতটা হতো না বৃষ্টির ওখানে বেশি হয়েছে যার জন্য বেশি ঘুরতে পারলাম না আমি hotel এ বসে বসেই সময় কাটাতে হলো ভালো ভাবে ঘুরাও গেলো না